এটা একটা খেলার ময়দান ময়দানের পেছন দিকে কিছু গাছ আছে এটা সকাল বেলার সময়।

উহা একটি ঘর আছে হলুদ রঙের যেখানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে ।

এখানে একটি খোলা জায়গা দেখতে পাচ্ছি যার পিছন দিকে উম ঘর মত আছে ।

সেই জালের মধ্যে শান আছে।

আমি এইখানে একটি ঘর দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যে--

আমি এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার পাশে একটি বড়ো ঘর আছে।

উম দেখে মনে হচ্ছে এটি একটি মেলা।

এখানে লাইট -ও জ্বলছে সেখানে রাস্তার মধ্যে কিছু বাইক এবং সাইকেল রাখা আছে।

একটি জায়গার উপরে কিছু লোক জন --

রাস্তার পিছনে দিকে বের হওয়ার ফটো আছে।

কিছুদিন রেলিং দিয়ে ঘের আছে।